উম যেরকম ফলেন হয়েছে তেরকম সেরকম দামও পাচ্ছে কৃষকরা কৃষকরা যেহেতু আমি গ্রামে থাকি তো আম~ আমি দেখছি যে আশেপাশে অনেক ভালো ফলন হচ্ছে, তবে কিছু কিছু কারণে উম কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আসলে

ও ঐ যে কিসু কিছু অসাধুর ব্যবসায়ীরা করে কী সব কিনে নেয় একদম কম দামে এরকম কম দামে কিনবে যে মনে হবে আহ এ আর মানে কৃষকদের একটা ইয়ে করে ফেলবে হ্যাঁ তখন কম দামে কিনে ওরা কী করে লুকিয়ে রেখে দেয় কোনো আহ store এ store করে রেখে দেয় তো পরবর্তীতে যখর আলুর হ্যাঁ আহ যখন পরবর্তীতে ঐটার season চলে যায় মানে সেটা সেটার ঋতুটা চরে যায় তখন ঐগুলো আস্তে আস্তে store থেকে বের করে বিক্রি করে তো সেকারণে হয় কী যে প্রথম প্রথম অনেক দামটা কমে যায় কিন্তু রেখে তো দেয় পরবর্তীতে আরো বেশি দামে ব~ বিক্রি করে। আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে যে ফলে উম সবজির মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দেয় তো সে কারণে সবজির দাম হঠাৎ করেই কমে যায়। আহ আসলে অন্যবারে অন্যবারেও উম কৃষকদের মানে

আচ্ছা আচ্ছা যাক তোমার কাছ থেকে তো আমি আম কী বলবো যে আসর ঘটনাটা শুনতে পেলাম আহ তবে হ্যাঁ maximum সময়ে দেখা যায় যে কৃষকরা আসলে খুব একটা খুব বেশি একটা লাভের সম্মুখীন হন না। কারণ তো তুমি জানোই যে এই অসাধু ব্যবসায়ীদের আরকি কবল থেকে মুক্ত হওয়াটা খুব একটা সহজ কাজ নয় কারণ কৃষকরা তো তারা কষ্ট করে ফসল ফলান সে ফসলগুলো নিয়ে তারা এতটাই ব্যস্ত থাকেন যে এই ধরনের ব্যবসায়িক চিন্তাভাবনার আরকি তাদের খুব একটা মনস্তাত্ত্বিক দিকটা এ~ এতটা কী বলবো যে থাকে না। হ্যাঁ ব্যবসার বিষয়টা তারা এ~ এক প্রকার জিম্মি করেই নিয়ে যান। তবে হ্যাঁ প্রিমো আমি যতদূর পর্যন্ত জানি যে বাংলাদেশ কৃষিখাতে আহ খুব এ~ এগিয়ে যাচ্ছে শুধুমাত্র এই এই ফলন বা আহ লোকসান হচ্ছে এই বিষয়গুলোর দিকে আমি কথা বলবো না । আহ বাংলাদেশ সরকার কিন্তু এখন নতুন নতুন ধরনের আহ ফসল নতুন নতুন ধরনের বীজের আহ বিস্তারের একটা প্রয়াস চালাচ্ছে। এ কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তারা আরকি কিভাবে একটা আহ ফসলকে আরো বেশি করে আহ আহ efficient তারপর কোনো ফসলের ভেতরকার সমস্যা থাকে তো এই আসলে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রশিক্ষণগুলো বাংলাদেশ সরকার বেশ ভালোভাবে দিচ্ছেন। বিদেশ থেকেও মানুষজন আসছে বিভিন্ন hybrid ফসলের বীজগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে মানুষের মাঝে। আহ তুমি তো এই বিষয়গুলো একদম কাছাকাছি আহ থেকে দেখেছো তাইতো? হ্যাঁ অবশ্যই। সে তো অবশ্যই দেখেছি। আর আসলে আহ ফসল আসলে খারাপ হয় সরকারি এখন বর্তমানে কিছু কিছু ও কাজ করছে যে উম বিনামূল্যে আহ সার ওষুধ ওইগুলো দিচ্ছে। সরকার কৃষকদেরকে আবার কৃষি অনেক আর্থিক সংস্থা আছে যারা উম কৃষিকাজের জন্য আর্থিক loan দিচ্ছে তো সেই কারনে কৃষকরা আসলে সহজেই ভালো করে উম ই করতে পারছে। কৃষকরা মানে উম মানে ভালো ফসল ফলাতে পারছে আর যে কারণে আহ

স~ সমানভাবে সহযোগিতার প্রয়োজন। সমান তালে সহযোগিতা করার একটা মনোভাব থাকতে হবে কারণ যারা কৃষক তারা যদি তারা তো কষ্ট করে ফসলটা ফলানই তাদের যদি আমরা প্রাপ্য মর্যাদাটুকু না দেই তাহলে কিন্তু তারা পেশা বদলাতে বাধ্য হবেন। আমাদের অর্থনীতিতে যেহেতু বাংলাদেশ একটা কৃষি আহ কী বলবো কৃষিজীবি দেশ তো তখন হচ্ছে কৃষি ভিত্তিক দেশ হওয়ার কারণে আমরা কিন্তু আমাদের খাবরের মানে সিংহভাগটা আসলে এই কৃষিখাত থেকেই পাই। তো তখন কিন্তু আমাদের বেশ বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হবে তাই আমরা যতটুকু পারি কৃষকদের সাহায্য করবো। যারা অন্যান্য ফসল ফলান তাদেরকে সাহায্য করবো প্রাপ্য মূল্য দেয়ার চেষ্টা করবো এবং নায্য মজুরি দিয়ে তাদেরকে আরো উৎসাহিত করবো। শুধুমাত্র এখন আরেকটা জিনিস কী খেয়াল করেছো প্রিমো? শুধুমাত্র এখন আমরা দেখতাম যে গ্রামের সহজ সরল মানুষরা তাদের বংশ পরম্পরায় এই কৃষি কাজটা করে আসছে।

এখন কিন্তু অনেক শিক্ষিত মানুষজন পড়াশুনা করে কৃষি নিয়ে করে তারা কৃষি খাতে অবদান রাখছেন যেটি কিনা আমাদের দেশের জন্য খুবই বড় একটা আহ দিকে প্রব খু~খুবই ভালো একটা দিকে হওয়ার আহ আশংকা প্রবাহিত হওয়ার একটা সম্ভাবনা আছে কেননা, তুমি একটা জিনিস দেখো একজন মানুষ যখন নতুন নতুন এখন তো তথ্য প্রযুক্তির সময়, যখন নতুন প্রযুক্তিগুলো আসছেন নতুন প্রযুক্তিগুলো শিখে তিনি তার কৃষিখাতে এই প্রযুক্তিগুলোর ব্যবহার করছেন তখন কিন্তু আহ এই ফসলটা সবদিক থেকেই আরো অন~ অন্যান্য তু অন্যান্য ফসলের তুলনায় কিছুটা হলেও আরো উম ভালো হবে। কিছুটা হলেও আরকি আহ কী বলবো উন্নত হবে উন্নত জাতের হবে। হ্যাঁ

একটু আহ বাস্তব চিত্রটা কেমন হয় সেটা একটু তুলে ধরো আমি এই বিষয় নিয়ে আসলেই জানতে আগ্রহী। হ্যাঁ আসলে আহ আসলে বাস্তব চিত্র বলতে তুমি যে বললে যে আহ এখন শিক্ষিত মানুষরাও করছে কৃষি কাজটা। আসলেই এখন বাস্তবেই দেখছি আমি যে কৃষি কাজটাও করছে অনেক আহ অনেক কৃষি

তারা কিন্তু আহ কৃষিকাজ করে তেমন একটা ভালো মানে ও~ ওরা কিন্তু ভালো মন্দ বোঝে কম তো সেকারণে তাাদের ক্ষয় ক্ষতির ব্যাপারটা একটু বেশি থাকে। তো যারা বুঝে যারা শিক্ষিত মানুষ আহ যারা পড়াশুনা করেছে কৃষির ওপরে তাদের কিন্তু বুঝার ব্যাপারটা অনেক বেশি থাকে তো তারা কিন্তু নিজের জ্ঞান থেকে অনেককিছু আহ বুঝতে পারে আর কোনটা কোন সময় দরকার সেই জিনিসটা বুঝতে পারে ফলে তাদের আহ ইয়েটাও

হ্যাঁ ফসলের আশা থাকে তো সে কারণেই আসলে সবদিক দিয়েই সুবিধা হয় তো বাস্তব দিক দিয়েও আমি দেখি প্রায় সময়ই দেখি যে অনেক শিক্ষিত মানুষ আছে যারা আহ কৃষি কাজ করে আহ করে এমনকি আহ আমারো তো মাঝে মাঝে শখ হয় যে আহ আমার বাগানে একটা একটা ছোটখাটো একটা আহ বাগানের মধ্যেই ছোটখাট একটা সবজি ক্ষেতের মত করি যেখানে বিভিন্ন ধরনের সবজি থাকবে যেহেতু আমরা পড়াশুনা করছি

সবটা জেনে যাব তখন আমদের জন্য আসলে সুবিধা হবে। তো কৃষি কৃষকদের ক্ষেত্রে হচ্ছে ঠিক তেমনই যে কৃষকরা যদি জানে তাহলে আসরে সবকিছু সহজ হয় এর এখন বর্তমানে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে কৃষকদের শিক্ষা দেওয়া হয়। যে কৃষি কিভাবে করতে হয়, কিভাবে উন্নতি করতে হয় সেখা~সেরকম শিক্ষা দেয়া হয়। তো আসলে সেই জিনিসটা আমার অনেক ভালো লাগে উম আমাদের বাড়ির আশেপাশেও আছে এরকম অনেক যে উম তারা কৃষক আমাদের বাড়ির আশেপাশে যারা কৃষ~ কৃষি কাজ করে কৃষক তাদেরকে এক জাগায় এক জড়ো করে তাদেরকে শিক্ষা দেয় কৃষিকাজ শিক্ষা দেয়। তো সবকিছুই বুঝায়।

এটাতো খুবই ভালো একটা উদ্যোগ। হ্যাঁ এটা আমি বাংলাদেশ সরকারকে এই নিয়ে আমি খুবই আহ সাধুবাদ জানাই কারণ তারা এই উদ্যোগটি না নিলে দেখা যেত যে আহ অনেক কৃষকরাই পিছিয়ে থাকতেন। কারণ প্রযুক্তির ছোঁয়া তো সব জায়গায় আসলে সমানভাবে পৌঁছায় না। তো যেটা খুবই আহ কী বলবো আমাদের জন্য হতাশাজনক হত পরবর্তী সময়ে হ্যাঁ তো এইতো আমরা চেষ্টা করছি আমরাও নিজেদের জায়গা থেকে যতটুকু পারছি । আচ্ছা শুধু মাত্র কৃষিক্ষেত্রে আমরা তো বা কী বলবো যে বড় পরিসরে কথা বললাম। তুমি কিন্তু বাগান করার মাঝেও তোমার এই এই যে এই কৃষির যে চর্চাটা সেটা কিন্তু বহাল রাখতে পারো। আহ তুমি যতদূর আমাকে বলেছিলে তোমার একটা ছোট বাগান আছে

আচ্ছলে বাগানে তো আমি আসলে বেশিরভাগ ফুল গাছ লাগাই তো একটা জায়গা একটা কু একটা কোণা রেখেছি আমি যেখানে আমি কিছু সবজি লাগাই তো আমার ফুলকপিটা যেহেতু ফুলের মত তো আমার অনেক ভালো লাগে ফুলকপি বাঁধাকপি। এই ফুলকপি বাঁধাকপি দুইটাই আমার কাছে আছে আবার আহ পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ লেখি~ লাগিয়েছি কিছু কিছু তো ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ গা, কাঁচামরিচ আছে কিছু একটা একটা ছোট আহ কালো কাঁচা মরিচের গাছ আমি বা উম market থেকে কিনে আনি~ এনেছিলাম যে আহ nursery থেকে কিনেছিলাম তা ওইটাও আছে আমার কাছে আবার গোলমরিচ আমার কিন্তু বিভিন্ন ধরনের গোলমরিচ গোল গোল বিভিন্ন shape এর মরিচ আছে। তো ওই মরিচগুলো আমার কাছে ভালো লাগে । এতো আসলে দেখতে যেতে হয় তোমার এত এত সুন্দর

বাগানটা আসলেই অনেক সুন্দর

ছবি তুলে পাঠিও তোমার বাগানের। ‍তুমি যে মরিচের কথা বললে আমি কিন্তু মরিচ নিয়ে খুবই আগ্রহী তোমার মরিচগুলো দেখতে আমি খুবই আহ আনন্দ পাব দেখে । অবশ্যই অবশ্যই আমি তোমাকে অবশ্যই পাঠাবো তো এখন

হ্যাঁ হ্যাঁ ছবিগুলো পাঠিয়ে আমাকেও

কালকে পাঠ~ পাঠিয়ে দিব আচ্ছা আল্লাহ হাফেজ। hello. আহ ঠিকাছে ধন্যবাদ তোমাকে।

সামিউল

হ্যাঁ, কি অবস্থা তোমার? ভালো, আপনার কি অবস্থা আপনাদের ঐখানকার কেমন কি খবর আদি উম এখানে অনেক ঠান্ডা ভাইয়া এখানে প্রচন্ড ঠান্ডা পরতেসে কয়েক দিন ধরে, লোক টোক বের হচ্ছে না প্রচন্ড ঠান্ডা প্রচন্ড মোতো পরিবেশ নাই, তোমার ওখানকার খবর কি ও আমারও এখানকার খবর ও তো মোটামুটি ভালই গুসল টুসল করা যায়

ও এখন কি করেন আপনি? এই তো বসে আছি room এর ভিতরে, প্রচন্ড ঠান্ডা লাগতেসে, কম্বল গায়ে দিয়ে বসে আছি তুমি কি করিচ্ছ? ও আমি তো, এই মাত্র ভাইয়া room থেকে room এ এলাম এসে এখন কথা বলতাছি রাত্রে খাওয়া দাওয়া হয়েছে?

কি দে খাওয়া দাওয়া করলে? আমি আমি হচ্ছে যে নের সবজি দিয়ে খাওয়া দাওয়া করছি তো আপনি কি দিয়ে খাওয়া দাওয়া করছেন?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

কথায় আছেন, mess এ না বাড়িতে? হ্যাঁ mess এ ই আছি আমি আমার, হ্যাঁ আবহাওয়া অনেক খারাপ তো তা বা~ বাইরে বের হইনা প্রচন্ড ঠান্ডা বাইরে আবহাওয়া খুব খারাপ, মানে ঠান্ডা পরতেসে প্রচন্ড ঠান্ডার র এ জোর সর্দি লেগে গেসে এই জন্যে বের হইনা বাইরে

তো আপনাদের হচ্ছে যে mess এর ভাইয়ারা গুলো কি করে? ভাইয়ারা যার যার কাজে সে সে ব্যাস্ত, কেউ ফোন দেকতেসে, কেউ পড়ালেখা করতেসে, কেউ আড্ডা দিচ্ছে মানে

যে তার মোতো বেস্ত, তা তুমি কি করতেসো এখন আমি এখন পড়তে বসবো একটু পড়াশোনা করা লাগবে আ পড়াশোনা ঠিকমতো হচ্ছে?

আর coaching এ যাবো বললে নাকি সুনলাম ঠান্ডায় তো মনে হচ্ছে পড়াশুনাই বাদ দিয়ে দি না পড়াশোনা করতে হবে পড়াশোনা বাদ দেয়া যাবে না রুমের ভিতর বস থেকে কম্বল টম্বল লেপ টেপ গায়ের উপর দিয়ে দিয়েই পড়াশোনা করা লাগবে পড়াশোনা বাদ দেয়া যাবে না

ঠান্ডা গরম এগুলো থাকবেই এর মধ্যেই পড়াশোনা আগায় যেতে হবে, তাই বলে কি পড়াশোনা বাদ দিতে হবে

আমাদের এলাকায় অনেক ঠান্ডা, অ্যাঁ মোটামুটি ঠান্ডা মানুষ তো গোসল করতেই চায় না আ গরমকালে গরম কেমন পড়ে? গরম কালে তো অনেক গরম পরে শীতকালে অনেক শীত বাড়ি তো, ওই জন্যই সমস্সাটা হয়, গরমের দিনে গরম ঠান্ডার দিনে ঠান্ডা

অনেক সমস্যা এবার ফসলাদি তো ভালো হচ্ছে নাকি? ঠান্ডার কারণ এ হ্যাঁ ভাইয়া মোটা মুটি তা কি কি ফসলের চাষ করসো? এবার হচ্ছে যে আলু, ভুট্টা

সব্জি জাতীয় কিছু ইয়া করো নি? না সবজি জাতীয় তো কোন কিছু করা হয়নি আপনাদের কি কি করসে এবার? এখন আমাদের ও~ ওখানে সরিষা আসে, সরিষা

বাঁধা কপি, পালং শাক এগুলা বুজছো আর বাইরে কিছুদিন পর আবার ধান লাগানো শুরু হয়ে যাবে, এখন ঠান্ডার এত সময় এখনো এগুলোই তো ফসল, সরিষা এখন ভালো হয়েছে মোটামুটি ভালো বিভিন্ন ধরনের ফসল ফলানো হয় হচ্ছে শীতের জাতীয় কোন মানে কোনো ফসল কি লাগাইসে আপনারা? হ্যাঁ হ্যাঁ শীতের মধ্যেই তো সরিষা হয় ফুলকপি বাঁধাকপি এগুলোতো শীতেরই ফসল

না আমাদের ওইখানে এগুলো না আর যেগুলো লাগায় ওগুলো হচ্ছে যে ধান খুব বেশি লাগালে ধান লাগায়

না তা ভুট্টা কেমন হয়েছে ধান টান ভুট্টা?

এগুলো লাগানো এখনো শুরু হয়নি না লাগানো শেষ, এখন শেষ দিতে হবে তার পরে কয়েক মাস পরে ভুট্টা তুলে ফেলবে পেকে যাওয়ার পরে হ্যাঁ ভুট্টার যে দাম প্রচন্ড দাম হম হ্যাঁ

কথা বলতেসো না. ও এইমাত্র শোনা গেল . আহ, আজকে গোসল করছো~ করছো নাকি গোসল? হ্যাঁ, আমরা তো প্রতিদিনই গোসল করি, গোসল না করলে ঘুম হয় না

হ্যাঁ আমিও গরম পানি করে গোসল করি কারণ যা ঠান্ডা, ঠান্ডা পানিতে গোসল করা যাবে না এমনিতে আমি ঠান্ডা লেগে গেছে আমার

এমনিতে ঠান্ডার medicine খাইসি খাওয়াতে একটু কমসে এখন প্রতিদিন নিয়মিতো গোসল করি গরম পানি দিয়ে, গলা বসে গেছে তো বেড়াতে আসেন? হ্যাঁ যাবো ঠান্ডা টান্দা কমুক যাবো বেড়াতে তুমি এস আসে বের দাও আমার এখানে

আমাদের এখানে এসে পিঠা ফিঠা খেয়ে যাও, এখন তো ঠান্ডার সময় পিঠে ফিঠে বানানো হয় পিঠা কি কি পিঠা খাইয়াছেন এবার হ্যাঁ ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা এগুলো পিঠা এখন খাওয়া দাওয়া হচ্ছে, পাটিসাপটা

ঠান্ডা লাগতেছে ভাইয়া ভালই

ঠান্ডা অনেক ভালো লাগছে উম এ খেজুরের রস খাওয়া হয় ঠান্ডায়? হ্যাঁ ঠান্ডায় খেজুরের রস খাওয়া হয় খেজুরের গুড় খাওয়া হয় হ্যাঁ ঠান্ডার ভেতর মুড়ি দিয়ে খেজুরের রস খেতে অনেক ভালো লাগে সকাল বেলা

তো আপনাদের ওই দিকে কি পাওয়া যায় না এগুলো? হ্যাঁ পাওয়া যায় ভাইয়া পাওয়া যায় এগুলো, এগুলোর অভাব নেই আসো এগুলো খেতে চলে আসো একদিন, সময় করে ও, যত ঠান্ডা পড়বে তত আরো হচ্ছে যে খেজুর

হ্যাঁ এগুলো খেতে একদিন চলে আসো সময় করে হ্যাঁ ভাই অবশ্যই যাবো তা আপনিও সময় বের করে একদিন আসেন শীতের

আ হ্যাঁ আমাদের এলাকায় আর একটা জিনিস পাওয়া যায় নাটোরের কাঁচাগোল্লা, শুনছো তো?

হ্যাঁ ও~ ওটা অনেক ভালো ওটা খেতে একদিন চলে এসো হ্যাঁ অবশ্যই যাবো একদিন সময় করে

তোমাদের লগে কি কি খা~ পাওয়া যায়, খাবার জন্য

তাহলে কি কি বিখ্যাত?